দেখুন খুব সুন্দর লক্ষী নদীর ধারে এই ছোট্ট তাবুটাকে চারিদিকে সবুজ গাছ পালা নদীর জল এর ভিতরে একজন মানুষ বসে আছে তার জুতো এখানে।